এবং গাছের ফাঁক দিয়ে একটি বড় বিল্ডিংও দেখা যাচ্ছে এই চিত্রে।

এবং মন্দিরে বাইরেও অনেক সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে। মন্দিরটি সাদা রঙের মূলত এবং মন্দিরটি সামনে আমি দেখতে পারছি একটি সিঁড়ি মন্দিরটির ভিতরে মায়ের ছবি রয়েছে মা কালী ।

আমি দেখতে পাচ্ছি এই চিত্রে একটি পার্ক -এর মতো স্থান যেখানে অসংখ্য ছোট ছোট সবুজ সবুজ গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং একটি খোলা স্থানও দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি অনেক লোকজনও ভিড় করে রয়েছে।

এবং মন্দিরটির চূড়ও রয়েছে এবং মন্দির টির সবুজ নীল রঙের গেট রয়েছে এবং গেট টি দেখতে পাচ্ছি আমি খোলা রয়েছে এবং মন্দিরটি অনেক টাই বড়ো দেখতে পাচ্ছি।

এবং মন্দিরটাতে দেখতে পাচ্ছি অনেক লোকজন ভিড় কোঁরে আছে এবং মন্দিরটি সামনে সবুজ ঘাসওয়ালা স্থান রয়েছে।